এখানে একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেটা লেখা আছে কান্দান। এই দোকানটার দুই দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে।

মাথার ওপর অনেকগুলো ফ্যান লাগানো আছে।